এবং আশেপাশে কিছু বড়ো বড়ো সব গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

আমিও দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি রাস্তা আছে রাস্তা দিয়ে একটি ট্যাক্সি যাচ্ছে রাস্তার মধ্যে এছাড়াও কিছু লোকজন যাতায়াত করছে।